মিলায় দিয়েছে যাহা রোড -এর সাইড -এ একটা--

তিনতাল্লা বিল্ডিং আছে । আর যে কে --

তিনতাল্লা বিল্ডিং আছে। বিল্ডিং এর সাইড -এ দুটা--

এই ফটো টে মালদা একটা--

রেস্টুরেন্ট -এর সামনে একটা রিক্সা -বালা--

এই ফটো টো কোনো হোটেল এর ফটো বটে।

অনেক প্রকারের জুস পায়যা আর ফ্রীজ টু এ --

এ কি পার্ক লিখা আছে আগের বিল্ডিং টো।

উপরে সাইড -এ সাইড -এ দম এ ঝাণ্ডা লাগা আছে-এ